একটা বাইকও রয়েছে বাইকের মইদ্যে দুইজন মানুষ কতা বলছে।

এখানে একটা লাইট জ্বালানো আছে।

একটা শাড়ি লম্বা করে রাখা রয়েছে।

এখানে খুব সুন্দর করে কাপড় সাজিয়ে রাখাও রয়েছে।

ছোট বড় লম্বা সব ধরনের কাঠের জিনিস রয়েছে।

এটা দেকে ওয়ান শপ মনে হচ্চে এখানে একটা গড়ি রয়েচে।